ছবিতে আমরা একটি আইডিয়া স্টোরে দেখতে পাচ্ছি।

একটি ফোয়ারা যেটি ওপরের দিকে উঠছে এবং আসে পাশে--

এই ছবিতে পাঁচ ছজন কর্মী যারা রাজমিস্ত্রি--

ছবিতে আমরা একটি হলুদ কালার -এর বিল্ডিং দেখতে পাচ্ছি যেটি সে একটি সিনেমা হল ।

এই বাড়িটি নতুনভাবে তৈরী করা হচ্ছে।

অনেক মানুষ তাদের খাওয়ার গ্রহণ করছেন।

ছোটরা এখান থেকে লেখা পড়ার জন্য তাদের জিনিস গ্রহণ করেন।

এবং একটি পাখাও লাগানো রয়েছে।

ছবিতে আমরা একটি ব্যাঙ্ক দেখতে পেচ্ছি ।

তারা নিজেদের মধ্যে কথা বলছেন।

ছবিতে আমরা একটি কিছুটা গোল আকৃতির--

ছবিতে আমরা একটি এল. জি. টি. ভি. -র--

দোকান দেখতে পারছি যেখানে বহু এল জি টিভি -র --

ছবিতে আমরা কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল--

এখানে তিনজন চারজন বাইরে দাঁড়িয়ে আছেন।